এইখানে আমরা একটি বড় মতো কলেজ দেখতে পাচ্ছি। যেখানে ড. এল. এড এবং বি .এড করানো হয়।

ছেলেদেরকে দেখতে পাচ্ছি যারা মোমবাতি হাতে নিয়ে প্রে করছে এবং এদের--

এখানে আমরা বড় মত করে মালদা টাউন লেখা দেখতে পাচ্ছি তার নিচে রয়েছে একটি স্টেট ব্যাংক এর এ. টি .এম. এবং --